ছবির মধ্যে খেলা চলছে পাশে ওইদিকে।

অনেকগুলো ফুল রয়েছে পাশে একটি ত্রিশূল দেখতে পাচ্ছি।

ও একটি গাড়ি রয়েছে সামনে।

সামনে সিঁড়ি রয়েছে সিঁড়ির মধ্যে পাইব লাইন করা আছে।

আমি একটি দোকানের মদ্যে অনেকগুলো রঙের ডিব্বা দেখতে পাচ্ছি।

গেটের উপরে লাইট লাগানো রয়েছে কয়েকটা গাছ রয়েছে।

আমি একটি অফিস দেখতে পাচ্ছি।

আমি একটি কারখানা দেখতে পাচ্ছি।

কারখানার মধ্যে অনেক পাইব লাইন দেখা যাচ্ছে।

মানুষজন রয়েছে অনেক কিছু রয়েছে একটা ব্যাগ রয়েছে পাশে একটা আয়নার মধ্যে মানুষটাকে দেখা যাচ্ছে।

একজনের হাতে একটা ছাতা দেখতে পাচ্ছি।

মধ্যে অনেকগুলো মানুষ রয়েছে কমলা কালারের গেঞ্জি পরে হাতে পতোকা নিয়ে যাচ্ছে।

একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একটা সাইকেল নিয়ে।

সামনে এখানে পিলারের মধ্যে সেভেন এইট টু ল্যাখা আছে আর একটা বোর্ডে সেভেন্টিফাইভ ল্যাখা আছে।

এখানে একটা বোর্ডের মধ্যে লেখা আছে তোরটা রিভার ।

আমি একটি খোলা আকাশে বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি মহাবিদ্যালয়ে--

বাইরের কোন খাওয়ার স্যালাড রয়েছে একটা চাটনি রয়েছে।

এখানে অনেকগুলো মেশিন সরজাম রয়েছে।

পাশে অনেকগুলো সোবুস কালারের গাছ রয়েছে।

পাশে ব্রাউন কালার একটু হালকা গোলাপি আছে ওই দিকে সাদা রয়েছে।

আমি একটা বড় বাস দেখতে পাচ্ছি বাসের মধ্যে অনেকগুলো মানুষ রয়েছে।